আর বিড়াল মাছ বিড়াল গুলোর বিড়ালের আলাদা খাবার আহ বাইরে থেকে কিনতে পাওয়া যায় ওই কিনে আনে আর হচ্ছে বাজার থেকে বাবা মাছ আনে মাছ সেদ্ধ করে রাখে কাঁচা বল মানে যেগুলো বাড়ির বিড়াল ওরা কাঁচা মাছ টা সহজে কিন্তু খায় না কাঁচা কাঁচা তুলে নিয়ে যায় না না না না কাঁচা মাছ খায় কিন্তু আমরা কাঁচা মাছ দিই না কারণ আমাদের বাড়িতে ছিল দুটো ওবাবা কাঁচা মাছ টা খেতে পারতোনা খেলেও বমি করে দিতো কেন কি জানি হ্যাঁ হ্যাঁ এবার এবার কি বলতো ওদেরতো অভ্যাস নেই তো

ওই জন্য ওরা বমি করে দেয় যে বমির কথা টা বলি আমার মাথায় এলো এখন ওর বমি আমাদের বাড়ির বিড়াল গুলোও বমি করে দেয় যখন একটু ধর কিছু কাঁটাকুটি খেলো হ্যাঁ হ্যাঁ আসলে ওভাবে তো বড়ো হয়নি অভ্যাস টা গড়ে ওঠেনি

আর পাড়ার গুলো কি ওরা বরাবরই এই লোকের বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে খেয়ে নেয় আর পায় সেগুলো কাঁটাকুটা গুলো পায় হ্যাঁ আমাদের এরম করে অনেক বিড়াল হয়ে গেছে তারপরে এই তো সবেমাত্র কিছু দিন আগে মিষ্টি ঠিক আছে আমার একটা কুকুরের নাম মিষ্টি বুঝলি তো

তো এই সবে সবে ও একটা অন্য জাতের ভালো জাত বড়ো হয় তো এবার ওকে আনা হয়েছিল প্রায় দু বছর আগে তো এই এই এই বছর এই পরের মাসে ওর দু বছর

ওর

আমার মামার বাড়িতেও একটা কুকুর ছিল ওটা অন্য জাতের বুঝলি

এবার কি চেহারা ভাই কি ভারী চেহারা তখন আমি খুব ছোট এবার আমার মা কে তো বিয়ের আগের থেকে দেখছে মায়ের বিয়ের আগের থেকে এবার ওর ওর ও মা কে দেখে যেভাবে ছুটে আসতো আআমি হওয়ার পরে থাকবো আমায় মামার বাড়ি নিয়ে গেলো এবার ও তো জানে মা কে ভালোবাসে ও সে বাঘের মতো করে যেন ছুটে আসতো আর চেহারা ফেয়ারা তো খুব ভালো ছিল আবার সেই দেখে আমিতো তখন ছোট ভয় পেতাম আমি ভাবতাম বুঝি কামড়াতে ছুটে আসছে ওরকম করে নাম ছিল রানী মা হাতে করে তুলে খাইয়েও দিতো ওকে

আমিতো এতো কুকুর ভালোবাসি এবার আমাদের ঠিক দুটো কি তিনটে বাড়ি পরে একটা বন্ধু থাকে তো তার বাড়িতে দুটো বড়ো বড়ো কুকুর আছে বুঝলি তো

অন্য জাতের কুকুর কুকুরগুলো বিশাল বড়ো হয় তো আমি এবার ওদের বাড়িতে গেছি তখন আমি ছোট ছিলাম হয়তো তখন আমার এগারো কি বারো

ছোটই ধরতে ধরাই যায় ছোটই বলা যায় হ্যাঁ তো আমিও তখন ছোট মতো ছিলাম এবার তাদের বাড়িতে মা আর আমি গেছি এ বাবা আমি দাঁড়িয়ে আছি কুকুর দুটো আমার দিকে ছুটে এসছে সেই দেখে ভয়েতে উল্টে পরেই গেছি দৌড়ে যাবো কি উল্টে পরে গেছি সেই কুকুরগুলো আমাকে এসে চাঁটাচাঁটি করছে হ্যাঁ আমিতো সরাও সরাও আমি মরে যাবো সরাও তারপরে বাড়ির লোকগুলো সরাচ্ছে এইগুলো কি উচিত? একরকম হয় রে এক একটা কুকুর যে কি করতে চায় বোঝা যাবে না আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম এবার মা কোলে করে নিয়ে যেত পাড়ার একটা কাছে এবার কোলে করে নিয়ে বাবা বলার আগেই হাঁসছিস কোলে করে নিয়ে যাচ্ছে অন্য একটা বাড়ির কুকুর সে গায়ে ফায়ে উঠে গিয়ে কি করছে দ্যাখ কামড়ায়নি কোনোদিন কিন্তু ও যে কি করতো ওটা আদর ছিল না ঘৃণা ছিল বুঝতে বোঝে ওঠা খুবই দুস্কর ছিল মানে কি করতো তারপরে কুকুরটাকে আর খোঁজ পাওয়া যায়নি তারপরে বড়ো হয়ে গেলাম ও বা এতদিনে মনে হয় ও আর নেইও হ্যাঁ কুকুর যদি ভালো এ তে

আরে আমার ও কুকুরদের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আমি যেখানেই দেখতে পাই খাওয়াই আদর এই দ্যাখ আমি আবার খাওয়াই টাওয়াইনি কোনোদিন কিন্তু দেখে তাও কোনোদিন ঢিল ছোঁড়া বা জল দিয়ে দেওয়া এগুলো পছন্দ করিনা শুধু কিন ব্যা কেন করবো ওরা চ আমি রাস্তা দিয়ে যাচ্ছি ওরা চুপ থাকলো আমিও চুপ বা ওরা ঘেউ ঘেউ করলো আমি হুস হুস করি বা কখনো ভয় দেখাই হয়তো পড়াতে যাচ্ছি হটাৎ করে ও হয়তো ওর বাচ্ছা নিয়ে বসে আছে ও ভাবছে কি আমি ওর বাচ্ছার ক্ষতি করতে আসছি বুঝলি ঘেউ ঘেউ উঠলো আমি ছাতা নিয়ে হুস হুস করি মারিনা কখনো সেধে পরে মারবো কেন কিন্তু ওই একটু ভয় তো থাকেই বল

হটাৎ করে কামড় খেলে চিকিৎসার ও তো খরচ আছে ধকল ও আছে না? তার মধ্যে এই দ্যাখ আমি যখন এই কিছু বছর আগে উম আমি সেই দিদাকে কুকুরে কামড়েছে আমি ভাবলাম যে দিদা তো কুকুর ভালোবাসে দিদাকে কুকুরে কামড়াতে পারে দিদা বলছে যে জানিস তো বনু আমি হটাৎ করে কুকুরটা শুয়ে আছে আমি কুকুরটার পাশে দিয়ে যাচ্ছি হেঁটে আসছি তো হেঁটে আসছি এবার কুকুরটা হটাৎ করে তেড়ে এসে আমাকে পায়ে কামড়ে দিলো তেমনি এমনি একটা কুকুর থাকে রে এরকম বদমাস করে এইগুলোই মনেতে ভয় লাগে আর কি হ্যাঁ এগুলোই ভয় লাগে রে দ্যাখ কিছু আমি তার ক্ষতি করছিনা মানে আমি আশা করবো সেও আমার ক্ষতি করবে না আমি বুঝতাম যে আমি কুকুরটা কে ইচ্ছে করে উত্তপ্ত করছি আহ ঢিল দেখাচ্ছি বা গায়ে জল ছিটা দিচ্ছি সেটা আলাদা ব্যাপার তখন বুঝতাম যে সত্যি আমারই দশ ছিল কিন্তু যেখানে আমি কিছু করছিনা এসে যদি আমাকেও কিছু আমারই ক্ষতি করে সেটা কারোরই ভালো লাগে না আর এটা মনে আরো ভয় ঢুকিয়ে দেয় হ্যাঁ এবারে দ্যাখ ওই একটা কুকুরের জন্য আমি আরো দশটা কুকুরকে দেখে ভয় পাবো তাইনা? হ্যাঁ এই বা তার গঙ্গার ধারে একদিন গিয়েছিলাম উম

তো গিয়ে আহ তাই জানিনা কোন দিকটা মোট কথা ওই ওই যেখানে বড়ো বড়ো ঘর বাড়ি গুলো আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্নেহা হ্যাঁ আমি আর স্নেহা ওখানে গিয়ে চা খাচ্ছি দুটো কুকুর এসে বসেছে পাশে তা আমি দোকানদার টাকে বললাম যে তুমি দুটো আমাকে বিস্কুট দাও তো বিস্কুট তো আমি কুকুর গুলোকে খাওয়াতে যাচ্ছি কুকুরটা লাফিয়ে এসে আমার হাত থেকে এমনভাবে ছিনিয়ে নিলো আমার হাতে হালকা দাঁত লেগে গেছে সকালের ওই সময় ওই দিকটা অনেকে প্রাতঃভ্রমণে বেরোয়

হ্যাঁ তো ওদিকটায় ওরকম গেছিলাম এবার গিয়ে ওরম খাওয়াচ্ছি এবার আমারতো ভয় লেগে গেছে দাঁত লেগে গেছে তারপরে বৌ একটা বৌ ছিল ওখানে ও বলছে তুমি পারলে একটুখানি ওই দেয় দিয়ে দাও সাবান টাবান দিতে পারো দিয়ে দাও আমি বললাম যে ঠিক আছে তারপরে তো বাড়িতে এসে বলতে আমাকে বকাবকি করলো তারপরে injection নিয়ে নিয়েছিলাম ওই দিকে না একটা জায়গা আছে আমি তোকে বলছি ওই ঐদিকটা অতটা গেছিলিস তো বড়ো বড়ো ঘর বাড়িগুলোর দিকে তার আগেই একটা গোল মতো জায়গা আছে না যেখানে কিছু যানবাহন দাঁড়িয়ে থাকে সবাই থেকেই ঐখান দিয়ে ওটার ডানদিক দিয়ে একটা জায়গা আছে ওখান টা খুব সুন্দর জঙ্গল নিরিবিলি আমরা বন্ধুরা একবার গেছিলাম আমি ছবি দিয়েছিলাম তোর ম আহ মনে আছে কি না আমি জানিনা ওখানে একটা ছোট্ট গির্জা আছে তারপরে আহ একটা সুন্দর হ্যাঁ মানে আর একটা সুন্দর বাড়ি আছে যেখানে সবাই ওই বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া নেয় ওটার ভিতরে সাঁতারের জায়গা আছে তাছাড়া ঐদিকতায় জঙ্গল রয়েছে তারপরে আহ বাটার যে পুরোনো যারা কর্মচারী তাদের বড়ো উহ উঁচু পদের যারা কর্মচারী ছিলেন তাদের কিছু ঘরবাড়ি এখনো পোরো বাড়ির মতো রয়ে গেছে বেশ ভালোই লাগে ব্যাপারটা আমরা বন্ধুরা রাত করে ওখানটা যায়নি আমরা গেছিলাম সকাল ছটা সাড়ে ছটা ছটা সাড়ে ছটা ও যথেষ্ট ভালো লাগছিলো আচ্ছা একদম পুরোই সবুজ সবুজ চারিদিকে তোর দেখে মনে হবে কি কোন বনে ঢুকে পড়েছি বা খুব জঙ্গল এর এলাকায় ঢুকে পড়েছি ওটা যে ওর ও একটা এলাকার পাশেই সেটা কেউ ভাবতেই পারে না আমরাই এই প্রথম গেছিলাম এই কদিন আগে ও সবাই বলছিলো আবার যাবো চ আবার যাবো চ তো সবার সময় হয়নি তো আবার কিছুদিন পর যাবো আমরা তখন তোকে এসে ছবি দেখাবো দেখিস যাই সাথে যাই তা আমি কি জায়গাটা অতটা চিনি না বেদির পাশ দিয়েই তুই আমি দরকার পড়লে ঠিকানা বলে দেব যে ডাকঘর যেখানে ছিল সেইটার ওখান দিয়েই আচ্ছা আমি বন্ধুটার সাথে গেলে তোকে বলবো তুই বলে আর বেশি রাস্তা নয় অল্প রাস্তাই আমরা অবশ্য cycle এ গেছিলাম বলে আরো তাড়াতাড়ি হয়েছিল ও আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝলাম ওখানটা বেশ ভালো আর একটা বাড়ি আছে ওটা ভুতুড়ে বাড়ি না কিন্তু এতো পুরোনো হয়ে গেছে না দেখে হবে যে কি একটা ভৌতিক ব্যাপার যেন

সেটা ওখানেই রে একটু হেঁটে গেলেই গির্জাটা ছাড়িয়ে আর একটু সোজা গেলেই

পাতা তো নিচে পরে অনেক হয়ে থাকে আর ঐদিকটা কেউ পরিষ্কার করে না এবার অতটা মনে হয় এবার শুকনো পাতার খরখরে আওয়াজের ওপর দিয়ে হাঁটছিলাম ভাল লাগছিলো গাছের ফাঁক দিয়ে রোদ আসছিল আমরা অনেক ছবি টবি তুলছিলাম কিন্তু হ্যাঁ আমরা কোনো আহ সাপ বা কিছু দেখি টেখি নি যদি দেখতাম তাহলে হয়তো ভয়ে চলে আসতাম যখন জাবি একটু সাবধানে হ্যাঁ জঙ্গল এলাকা তো স্যাপ থাকতেই পারে

ভালো লাগে রে এসব এই এলাকায় থেকে জানতামও না যে ওখানটায় একটা এরকম নিরিবিলি জায়গা আছে যারা যায় তারা জানে মানে আমরা যখন ছবি দিয়েছিলাম কেউ অবাক হয়নি অনেকে আবার অবাক হয়ে আমারই বন্ধুরা জিজ্ঞেস করছে কি রে কোথায় গেছিলিসরে ঘুরতে কতদিনের জন্য মানে জায়গাটা এমন লাগছে আর photo র আহ ছবিটা এমনভাবেই কারুকার্য করে নিয়েছে অমৃতা মানে আরো দেখে মনে হচ্ছে কোথায় ই না গেছি আমরা

হ্যাঁ মানে কিছুই আলাদা করেনি নতুন জিনিস যোগ করেনি কিন্তু সবুজটাকে আরো সবুজ করে দেওয়াতে না আরো ভালো লাগছিলো এবার এখন কার দিনে তো অত সবুজ চারিপাশ আমাদের এতো ভালো লাগছিলো সত্যি খুব সুন্দর লাগছিলো তারপরে আমাদের ছাদে এতো গাছ লাগিয়েছে বসে থাকলেও ভালো লাগে

ও অনেকেই বাগান ও করে ফেলে ছাদে সবেদা তুই সবেদা থেকে করমচা থেকে অনেক কিছু

আর যখন ছাদের কোনো সবজি খেতে পাওয়া যায় তখন তো আরো ভালো লাগে আর আমি আবার ঐসবের এতটা বুঝি না আমি কোনোদিনই কোনো গাছ লাগাইনি বা কিছু করিনি মানে খুবই ইয়ে কি না গাগাছ ভালোবাসিনা তা নয় তবে নিজে লাগিয়ে যত্ন টত্ন করে ওটাকে বড়ো করা হ্যাঁ দেখতে ভালো লাগে তুমি বসিয়েছো আমি দেখবো সত্যি ভালোমতো দেখব কিন্তু আমি কোনোদিন ককরিনি আমায় বললাম তো পাখির প্রতি কোনো উৎসাহ নেই গাছের প্রতি উৎসাহ নেই বললে পাপ হবে কিন্তু মানে কোনোদিন গাছ নিজের হাতে কোনোদিন বসাইনি আমিই যে খুব বসিয়েছি আশেপাশে মাটির জায়গাটা কম মানে গাছ বসাতে ওর তো প্রথম লাগবে মাটি টা না?

না আমাদের সবই এইখানে মানে আমাদের ছাদে যেগুলো রয়েছে সবই আহ টবে বসানো কিন্তু আমাদের আরেকটা ওই একটু দূরে গৌরাঙ্গ তলার ওখানে একটা জায়গা জমি আছে ঐখানে অনেক মাটিতেই অনেক গাছ লাগানো আছে ওখানে শাক হয়

বেল গাছ ছিল কেটে ফেলতে হলো রে

কিন্তু আমাদের ভর্তি বেল হয় আর বেল পেকে যেই বেলটা মা বলে পেরে খাওয়ার থেকে যে বেলটা পরে যাচ্ছে না নিজের থেকে সেটা বেশি মিষ্টি সত্যিই তাই আর পরে তো ভালো রাস্তার উপরেই পরে কোনো ব্যাপার নয় পরিষ্কার ওপর পড়ছে ছাদের ওপর পড়ছে নিজের বাড়ির বাইরেই তো

মা ওরম করে দেয় খাই কিন্তু

হ্যাঁ শরবত টা আবার আমি খেতে পারিনা আমার বাবা বলে শরবত এই উপকার বেশি কিন্তু আমি শরবত খেতে পারিনা আমাকে দুধ দিয়ে শাঁস টা বার করে যদি দিয়ে উম এ তরুযুত করে দেওয়া যায় তবেই

কচুর মাথা কচুর আবার মাথা আছে?

কচুর লোটি সবাই ভালো রান্না করতে পারে না আমার মা দুবার করেছিল ভালো হয়েছিল কিন্তু আহ শুনেছি যে

কাঁচা বাঁটাটাও ভালো লাগে আবার একটু তেলের মধ্যে নেড়ে চেরে দিয়ে ওটাও ভাল লাগে

নারকেল

হ্যাঁ সেদিন আমি একটা রান্নার জায়গায় দেখছিলাম শুকনো লঙ্কা পুড়িয়ে সর্ষে বেঁটে নারকোল কোঁড়া দিয়ে একসাথে কাঁচা কচু বাঁটা টা মেখে নিলো ওটা একদি চেষ্টা করে দেখবো শুকনো লঙ্কা পুড়িয়ে কোনোদিন করিনি আমরা আমরা কাঁচা খেয়েছি কিন্তু ওরা যারা খেতে বসেছিল একসাথে সবাই বললো একথালা ভাত এটাতেই উঠে যাবে এবং শুকনো লঙ্কা পোড়ানোটাতে না কি আলাদাই এই স্বাদ যোগ হয়েছে এবার আমরা কোনোদিন পোড়া লঙ্কা দিইনি ওটাতে কচুর শাক ও খুব ভাল লাগে ইলিশ মাছের মাথা দিয়ে নিরামিষ ও ভাল লাগে নিরামিষ আমরা করি কাঁচা ছোলা দিয়ে আচ্ছা আমার আবার কাঁচা ছোলা ব্যাপারটা ভালো ভালো লাগে না আমি আবার কাঁচা ছোলা আর মোচার মধ্যে দিলেও খাই আহ ইলিশ মাছ এ এই ধ্যাৎ কচু শাক দিলেও খাই তারপরে আরো কিছুতে ধর এই আআসছে তো আমাদের এই সময় পাচন হয় চরকের দিন আমাদের পাচঁন হবে সব তরকারি দিয়ে মিশিয়ে একটা তরকারি হবে এতো মানে সব দিতে হয় ওতে এঁচোড় থেকে রাঙা আলু আলু ঝিঙে পটল সব ঢ্যেরস দেওয়া হয় না লোদ লোদ হয়ে যাবে বলে আহ লাউ শাক কুমড়ো শাকের ডাঁটা সবকিছু দিয়ে একটা তরকারি হয়

ভালো লাগে বেশ খেতে হ্যাঁ ভালো লাগে ওটা আর ওই দিন থেকে আমাদের প্রথম আম ডাল যা দেওয়া হবে আমি তাই খেয়ে নেবো আমি খাওয়ার খুব ঝামেলা না আমি সবকিছু খাই ঐজন্য বাড়িতে আমাকে নিয়ে কোনো সমস্যা আমাকে নিয়ে ভীষণ সমস্যা হয় ভীষণ বকা খাই আমার একটা বন্ধুর সাথে সেদিনকে কথা হচ্ছে বলছে আমার বাবা তোকে পেলে খুব খুশি হবে আমি বললাম কেন বলছে তুই সব ফলমূল খাস আর আমি কিছু খাই না আমার এইটা খুব সমস্যা মানে ওই ভীষণ খুঁতখুঁতে খেতে বা আমার মা বলে তো যারা খেতে বসার আগে এতো বাছতে বসে না তাদের কোনোদিন চেহারা হয় না কথাটা সত্যিই আমার ক্ষেত্রে প্রযোজ্য